লাইট লাগা আছে উপরে। ইখানে একটা ঘর আছে। ঘরের উপরে দেখ কেমনে গাছ লাগা আছে ঘরের উপরে গাছ লাগান দইছে।

তো মাটি আছে এদিকে দেখো মনে করা হয় এদিকে আরো লোক আছে এদিকে আরো গাছ আছে ।

এখানে দেখো কত বড়ো ঘর আছে। আর এখানে অনেক লোক আছে।

আর এখানে দেখো এই লোকটা দাঁড়িয়ে আছে। আর এখানে অনেক খোটা আছে। অনেক জিম করবার আছে।

ওই ধারে দেখো কেমন বড়ো আরো বিল্ডিং আছে এখানে একটা বস আছে টেম্পু গাড়ি আছে আর এখানে দেখো একটা দোকান আছে।

এইখিনে দেখুন কতো খাঁসি রাখা আছে পাঁঠা আছে দেখছি এখানে গাহক আছে ।

ওই ধারে দেখোও ওরা গাছ আছে এখানে দেখো ঘর আছে একটা এখানে এখানে দেখো কত লোক ওই ধারে। এই লোকটা দেখো যে কেমনে চলছে --।